এবং এই পাথরের সিঁড়ির নিচে ছোট ছোট পাথর দেখা যাচ্ছে।

তার মধ্যে একটি সাদা গাড়ি দাঁড়িয়ে রয়েছে।

এখানে দেখতে পাচ্ছি যে একটি বড়ো রেস্টুরেন্ট ।

এবং একটি এসিও দেখা যাচ্ছে।

এখানে বুদ্ধ ধর্মে পুজো করা হয়।

একটি নদী নদীতে নানা ধরনের শ্যাওলা ময়লা পড়ে থাকে।

এবং আরেকটি বোটে দুইটি মানুষ দেখা যাচ্ছে।

ঝরনার জলটি অনেক পরিষ্কার এবং সাদাও দেখা যাচ্ছে।

তার সামনে কচু পাতাও দেখা যাচ্ছে অনেকগুলি।

এর সাতে একটি লেখা আছে আনন্ত মার্বেল ।

আমনে কিচু কিচু গাছপালাও দেখা যাচ্ছে।

পাহাড়ের উপরে অনেকগুলি গাছ রয়েছে।

এবং এই বাজারটির নাম হলো বাধারঘাট বাজার।

পুকুরের সামনে অনেকগুলি গাছপালাও দেখা যাচ্ছে।

এবং এখানে অনেকগুলি পাথরও রয়েছে।

এবং যারা ব্যায়াম করছে তাদের সামনে একটি গাছ দেখা যাচ্ছে।

অনুষ্ঠানে ন'জন মানুষ অংশগ্রহণ করেছেন।

এবং এই স্কুলটির সামনে একটি মানুষ দেখা যাচ্ছে দাঁড়িয়ে রয়েছে।

টুমটুম যাচ্ছে ও টুমটুমের ভিতরে কয়েকজন প্যাসেঞ্জার বসে আছে।

এবং দুইটি পুতুলও দেখা যাচ্ছে।

এবং তার ওপর একটি লাইট -ও দেখা যাচ্ছে।

এবং এখানে মানুষগুলি বসেও রয়েছে।

এখানে একটি বড় উৎসব ও মেলার আয়োজন করা হয়েছে।

তিনটি বাইক স্কুটি দেখা যাচ্ছে।

এবং ব্যাঙ্কে এ_টি_এম থাকে এ_টি_এম থেকে টাকা তোলা হয়।